স্কুলের মধ্যেই টাকা নিতেন না। মানে তখন সবাইকে যারা স্কুলে যারা interested থাকতো যে তারা শিখতে চায় আঁকাটা কিছুজন নিজের ইচ্ছায় তো সেইজন্য মানে তিনি বলতেন স্কুলের বাইরে মানে gate এর বাইরে দাঁড়িয়ে থাকতেন মানে যখন স্কুল শেষ হত উনি জিজ্ঞেস করতেন যে যদি তোমরা শিখতে চাও রবিবারে দুপুর বেলা দিকটা মানে স্কুলেই হবে স্কুলের মানে মাঠের মধ্যে হবে আচ্ছা আচ্ছা।

্রাহ্যা ফাঁকা মাঠে। আর আমাদের main subject ই থাকতো না মানে প্রথমে basic টা শিখিয়ে দেওয়া হল যে ধরো একটা আপেল কিংবা একটা কলা। একটা লিচু একটা আম। এই জিনিসগুল করার পরে আমাদের mainly আমি শিখেছিলাম mainly scketching টা। মানে আচ্ছা আচ্ছা। four b two b pencil দিয়ে যেগুলো। পেন্সিল স্কেচগুল। আচ্ছা আচ্ছা। আর এইগুলো আমাদের কি হত ধরো একটা গাছের আম বা একটা মানে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 আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখে দেখে একটা drawing করা অন্য আরেকটা এই গুলো live জিনিস নিয়ে মানে বাস্তবে জিনিস্তাকে দেখে সেটা আঁকাটা একটা অন্যরকম।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

এইজন্যই আমার আকার থেকে মানে বেড়িয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ খুব সুন্দর একটা গল্প শুনলাম। এবং সত্যি মন ছুঁয়ে গেলো। যে এখানে আমরা শুধু মাত্র যে শিক্ষা বা শিক্ষার প্রয়াস সেটা কিন্তু আমরা দেখতে পাইনা আম্রা এখানে কিন্তু একটা সংগ্রাম দেখতে পাই। এখানে তে আমরা দেখতে পাই যে শিল্পীর শিল্পের প্রতি এক টান। বা এক আকর্ষণ। শিক্ষা শুধু মাত্র যে আমাদের পুঁথিগত বিদ্যা বা এর মধ্যেই সীমাবদ্ধ তা নয় শিক্ষা সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। যেটা আমি আগেও একবার বললাম। যে আমাদের ভেতরের মধ্যে থাকা গুণাবলীর বাহ্যিক প্রকাশকে আমরা কিন্তু শিক্ষা হিসেবে বিবেচনা করি। তাই তো?

এবং সেই দক্ষতাটাকে আমরা কিন্তু বাইরে থেকে অর্জন করি। সুতরাং শিক্ষাতা বিভিন্ন ক্ষেত্র থেকেই হতে পারে। এবং তুমি বললে সত্যি সেটা খুবই ভালো লাগলো যে তুমি একটা কথা বলেছ যে একদম মানে

আমার কাছে শিক্ষা মানে শিক্ষার কোনও শেষ নেই সেটা তুমি ছতর থেকে বলও মানে নিজের মধ্য বয়সে বা প্রাপ্ত বয়স্কে কিংবা শেষ বয়সে এসে শিক্ষার কোনোদিনই কোনও শেষ হয়না। তুমি যদি শিখতে চাও তুমি যখনই চাইবে তখনই তুমি শিখতে পারবে। সেটা তোমার নিজের চাওয়ার উপর মানে পুরোপুরি নির্ভর করে যে তুমি চাও কিনা। তোমার যদি নিজের ইচ্ছে থাকে সেটা যেখান থেকে যার থেকে পারো যে কোনও মাধ্যম থেকে তুমি শিখতে পারবে।

জেতাআমাদের চারপাশে যে শিক্ষা ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রে আমরা শুনতে পাই যে শিক্ষা ব্যবস্থার quality down হয়ে গেছে। বা শিক্ষা ব্যবস্থা আগের মত এখন আর নেই। এটার কারণ হিসেবে তুমি কী মনে কর? যে শিক্ষা ব্যবস্থা সত্যি কি down হয়েছে? নাকি একই অবস্থায় আছে আর যদি হয় down হয় তাহলে তার কারণ কী? এ বিষয়ে তোমার কী মতামত? আহ দেখো। আমি জানতে চাইব। এটা তো মানে আমাদের তিমি মানে এটা তুমি আমি বলও কিংবা সবাইকার কথাই বলছি ধরো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

করোনার পর থেকে না মানে সত্যি শিক্ষা ব্যবস্থা অনেকতা নিচে। মানে অনেকটা নিচু মানে নিচে ইয়ে হয়েছে।

করনার পর থেকে মানে না করোনার time এ মানুষ বাচবে না আদৌ কিছু কি হবে সেইগুলর থেকে বেড়িয়ে এখন যখন সমস্ত হয়ে গেছে অনলাইনের মাধ্যমে। যাই দেখো তাই অনলাইন। তুমি মানে

classes online exam online মানে project submit সেটাও অনলাইন। এরকম করে না মানুষের মধ্যে যে গাফিলতিগুলো থেকে যাচ্ছে মানে সেগুলো তো আর মানে না শিক্ষকেরআ জানতে পারছে না

দুহাজার বাইশে কিংবা দু হাজার একুশের বলও তুমি মানে কোনও না মাধ্যমিক পরীক্ষাটা হল তারা test exam দিয়ে পাশ করে গেলো। আগের বারেও same আগের year same মানে এই জিনিসগুল সত্যি মানে শিক্ষাব্যবস্থা অনেকটা মানে নেই নেই হয়ে যাচ্ছে আমি বলবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা তুমি যেটা বলছ অনলাইন তো অনলাইনের ফলে তো বিভিন্ন ধরনের সুবিধা হয়েছে যেমন ধরো covid protocol মেনে covid nineteen এর মধ্যেই covid situation এর মধ্যেই pandemic situation এর মধ্যেই ঘরে বসে আমরা কিন্তু ছাত্রদের কাছে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে পেরেছি। তা সেটা তো একটা ভালো দিকি তাই না? ভাল দিন আমি বলবো না সব জিনিসেরি যেমন ভালো দিকটা থাকে না সেরকম খারাপ দিক্তাও থাকে। তুমিদেখ না suppose একটা উদাহরণ দিচ্ছি এই দুহাজার বাইশের HS এর result এর time এ তুমি দেখবে কিছু কিছু studentfail করেছে।

কি করেছে তারা আন্দোলনে নেমেছে। হম যে আমরা test result এ ভালো নাম্বার পেয়ে পাশ করেছি then আমার কিভাবে HS এ fail করলাম। তারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে HS এর full form কী তারা সেটাও জানেনা। তারা HS exam দিয়েছে অথচ তাদের HS এর full form জানা নেই। HS এর full form higher secondary একটা exam সেইতাও ওরা বলতে পারেনি তারা আন্দোলনে নেমেছে। তুমি বুঝতে পারছ তারা কী শিখেছে? তারা test exam এ কি দিয়েছে? কিনবা তারা মাধ্যমিক HS এ কী লিখে এসেছে? সত্যি। এটা তো সত্যি ভাববার বিষয় একখানা। যে

না আমি অইজন্য বললাম না মানে সব জিনিসের যেমন ঠিক দিক মানে ঠিক দিকটা থাকে বেঠিক দিকটাও থাকে। ভালো খারাপ সবই থাকে। আচ্ছা। আচ্ছা তুমি তাহলে অনলাইন যে system সেতাকে তুমি কি বলবে ভালো বলবে না খারাপ বলবে? আমি বলবো নিতে পারলে ভালো না নিতে পারলে খারাপ।

ওনেকে আছে এর মধ্যে গাফিলতি থেকেই যায় তুমি একটা class room এ পঞ্চাশটা student কে একসাথে পড়ানো যেমন স্যারেদের কি হয় মানে আমরা বলতে থাকি যারা first bench এ থাকে তাদের মানে তাদের স্যার বেশি notice করে কিংবা তাদেরকে বেশি দেখায় last bench এ যারা থাকে তাদের তারা হয়ত মানে গাফিলতির শিকার হয় মানে তারা অতটা মানে ইয়ে হয় না। এটা যখন তুমি মানে আমরা ক্লাসে পড়তাম তখন আমরা এটা মানে সম্মুখীন হতাম। কিন্তু main জিনিসটা কি বলব এটা নয়। আচ্ছা main হল যে আমরা যারা লাস্টে বসে না তারা ইচ্ছাকৃত ভাবেই লাস্টে বসে। যারা ফার্স্টে বসে তারা ফার্স্টে বসে বলেই যে তারা ফারস্ত হয় এটা টা নয়

তমার কাছে তো option আচ্ছা আমাদের একটা বিরতির সময় এসে গেছে। তো তো অপরুপা বিরতির জন্য বিরতি জাবতিয় কর্ম কর।

এই তো বসে আছি। তুই বল, কি করছিস?

ও হ্যাঁ রে, ভুলেই গেছিলাম আমি জানিস! তুই মনে করালি বলে আবার মনে পড়ল আমার। হ্যাঁ তো বল আমাদেরকে তো বলেছে নাকি যে। কোনো প্রতিযোগীতাতে যাই হোক একটা অনুষ্ঠানের মধ্যে ভাগ নিতে হবে, তা তুই কি বলছিস কি করবি? দ্যাখ, আমি ভাবছি নাহ! যে একটা নাচ করব বুঝছিস! তুই তো জানিস আমি নাচ করতে ভালোবাসি আর নাচ জানি তো আমি ভাবছি যে, একটা নাচ করে নেওয়াটাই ভালো। হ্যাঁ রে আমি ওটাই ভাবছি কিন্তু, ব্যাপারটা কি বলত এত তো আমাদের নতুন মহাবিদ্যালয় তো কিন্তু কি করে কি নাচ করব, ভয়ও লাগছে। এবার যদি ধর, ভুল হয়ে যায়, তাহলে তো আমাকে আবার। পরে কথা যদি শুনতে হয়, তুই বুঝতেই পারছিস। হ্যাঁ হ্যাঁ আমি তো সেরকম ধর অনেকবারই শিখে রেখেছিলাম, প্রথমে তো শিখে রেখেছি তারপর, না হয় দু-তিন বার একটু দেখে নেব যদি তাহলে আমার হয়তো আবার। সেরকম অসুবিধাটা হবে না। ~থা বাদ দে আমার কথা বাদ দে, তুই বল তুই কি করতে চাস? বক্তব্য লিখতে বলতে তোকে কি লিখবি বল তোর? তুই মনে হয়, আশা করি লিখিস যেটা হচ্ছে আহ উম তুই ধর নতুন। একটা মহাবিদ্যালয়ে এসছিস তো, তুই নিজের পুরোনো ব্যাপারটা লিখবি যে, হ্যাঁ আমাদের পুরোনো আহ উচ্চ মাধ্যমিকের উম school এ যেটা তুমি করেছিলি, তুই। তো ওইখানে কেমন কি অভিজ্ঞতা তোর হয়েছিলো, সেটা তুই এখানে জানাবি। তারপর, এখন নতুন একটা মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছিস, কেমন লাগছে তোর!

না বুঝতে পারলেও খুব ভালোভাবে বুঝিয়ে দেয়, একবার হোক, চারবার হোক খুব ভালোভাবেই বুঝিয়ে দেন, কোনো বিরক্তিভাব নেই ওনাদের মধ্যে। তারপর ধর তুই বলবি যে, হ্যাঁ আমি এখানে ভর্তি হতে চাইনি। আমার বাবা ভর্তি করেছেন। তারপর আমি বুঝছি যে হ্যাঁ, যদি আমি এখানে ভর্তি না হতাম তাহলে অনেক একটা বড় ভুল করতাম, এরকম অভিজ্ঞতা আমার কোনোদিন হতো না। এইসবই, তোকে বলতে হবে, আর তো কিছু নয়। না না দ্যাখ ভয় করার কিন্তু কিছু নেই ব্যাপারটা ঠিক আছে, তুই ভয় কিন্তু বেকার বেকার করছিস। তোকে কিন্তু, সাহস করে কথাটা বলতে হবে। ধর এখন আমাদের। এরকম একটা অনুষ্ঠানে আমরা ভয় পাচ্ছি, তাহলে ধর প~ পরে যখন পরবর্তীকালে কোনো মানে উচ্চ শিক্ষক শিক্ষিরা শিক্ষিকরা যদি আসে, তখন তালে আমাদের কি হবে! তোকে তো ভয়টা কাটাতে হবে, তুই না হয় লেখ না! বক্তব্যটা তৈরি কর। তারপর তুই আমাকে দেখাস, আমি একবার দেখে নেব বুঝলি? হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। উ~ উনি তো একটা শিক্ষক তো আমায় আশা করি, যত সম্ভব উনি খুব ভালোভাবেই লিখে দেবে। তো বরং তুই একটাবার ওনাকেই বল বুঝলি? তো উনি লিখে দিলে আর কি! তোর হয়তো যেই ভুলটা হওয়ার থাকবে, সেটা কিন্তু আর ভুলটা হবে না। হ্যাঁ রে, আমি না ভাবছি একটা রবীন্দ্রনৃত্য করব আর না হলে খুব ভালো একটা মানে ভেবে রেখেছি যেটা হচ্ছে তোর কি বলত! এখন তো অনেকরকমের নতুন নতুন সব। তোর, কি বলি তোকে আমি! নতুন নতুন ধরনের নাচ বেরিয়েছে তো আমি কি ভাবছি যে, একটা না হিন্দি গানের ওপরে খুব ভালো মানে একটার খুব নতুন হিন্দি গানগুলো যেরকম শুনিস নি!

যেমন কি বলে তোকে বলে বোঝাতে পারছি না, ওরকম type তোকে আমি পরে শোনাবো গানটা। ওই গানের ওপরে না! হ্যাঁ, ওই গানের ওপরে হ্যা, হ্যাঁ তো ওই গানের ওপরেই আমি ভাবছি যে একটা তোর। কত্থক, এরকম কিছু করব। আমি তো শুনে~ হ্যাঁ, আমি তো শুনেছিলাম যে, প্রণব আর দেবকুমার নাকি কোনো একটা নাটক করবে। তারপর, আরও বাকিরা সবাই নাটক করবে। আহ িম্পা খুব সুন্দর একটা তোর। গল্প বলবে। তৃষাও একটা খুব সুন্দর একটা গল্প বলবে, শুনেছি। দ্যাখ, ভয় পেলে কিন্তু জিনিসগুলো না হবে না। আমাদেরকে কিন্তু, জীব~ ভবিষ্যতেই এগিয়ে যেতে হবে, বুঝেছিস? এখন তো না হয় আমরা এই এই ছোটখাটো একটা অনুষ্ঠান নিয়ে আমরা ভয় পাচ্ছি। তারপরে, ধর হয় তো পরবর্তীকালে যদি কোনো বড় কোনো অনুষ্ঠানে আমাদেরকে যেতে হয় বাইরে, তখন তুই কি করবি? হ্যাঁ রে, চিন্তা করিস না। তারপর জানিস আরও কি কি হবে নবীনবরণে! তুই শুনেছিস, কি কি মানে আমাদের গুরুজনরা কি কি আয়োজন করেছে? হ্যাঁ, আমি না আমাদের উচ্চ মানে উপর la উপরের যে দিদিরা থাকেন, তো ওনারা বলেছিল যে, আমাদেরকে নাকি বরণ করা হবে মানে, আমরা তো নতুন ভর্তি হয়েছি। আমাদেরকে নাকি বরণ করবে।

না, সকালবেলা তো ধর আমাদেরকে বরণ-টরণ করবে, খাওয়া-দাওয়া করবে। এই তারপর তোর ধর, বাইরে বাইরে থেকে যারা মন্ত্রীরা আছেন ওনারা আসবেন আমাদের অনুষ্ঠানে, বুঝতেই পারছিস! কত বড়সড় করে।

আমি যাইনি রে, আমাকে তো একটা দিদি phone করে জানায় যে, তাদেরকে এরকম এরকম করে প্রত~ মানে ~যোগী প্রতিযোগিতায় নাম দিতে হবে। তা আমি বললাম, ঠিক আছে দিদি আমরা নাম দেব, তখনই জানলাম।

হ্যাঁ রে, অনেক ভালো ভালো গায়করা আসবে। আমি ঠিক নামটা মনে করতে পারছি না। আমি না হয় দিদিকে বরং একটাবার জেনে নিয়ে তোকে বলব, আমি তো শুনেছি তুই নাকি খুব গান করতেও ভালোবাসিস, গান শুনতেও ভালোবাসিস। তাহলে না হয় একটা কাজ কর না! তুই গানই কর না।

তোর এত সুন্দর সুন্দর গান শুনেছি আমি, তুই এত সুন্দর গান করতে পারিস আবার বলছিস যে, গান করতে পারবি না। তাহলে, আর কি বলি তোকে বল না! আরে পারবি না কেন? একদম পারবি, পারবি। আমি বলছি, পারবি যখন আমরা সব্বাই জানি যে, পারবি তুই তাহলে অবশ্যই পারবি। তোকে তো এখন অনেক সময় আছে না! তুই তো এখন অনেক তুই তো ততক্ষণ। মানে যতদিন না হচ্ছে, ততক্ষণ তুই নিজে বাড়িতে না হয় একটু শিখবি ভালো করে। ঠিক আছে, তুই তাই কর। কিন্তু, চেষ্টা করিস গান করার একটা। তোর কি ভালো লাগে বল? তোকে কোন্ গান করতে ভাল্লাগে? কেমন ভাল্লাগে? তালে, তুই রবীন্দ্রসংগীত করবি। হ্যাঁ রে, আমি বলছি শোন, কেন বলত! আমরা তো নতুন এসছি, তো আমাদের তো শিক্ষক শিক্ষিকারা তো ভাববে যে হ্যাঁ আমাদের নতুন ছেলেমেয়েরা কিছু ভালো-মন্দ করে দেখাক আমাদেরকে। তালে ধর, আমরা যেমন নাচ করছি, তুই গান করবি, রিম্পা একটা খুব সুন্দর গল্প শোনাবে, তারপর তৃষাও একটা গল্প শোনাবে, তারপর ওরা নাটক করবে বুঝতেই পারছিস, তালে জিনিসটা কত সুন্দর হবে। তুই চেষ্টা করবি না, গান করার চেষ্টা করবি যদি পারিস, তালে গানটাও করে দিবি। কি আছে, দুটোই করবি। হ্যাঁ রে, তুই অত চিন্তা করিস না, হয়ে যাবে সব দ্যাখ তুই খুব ভালোভাবেই হবে। আর শোন হ্যাঁ, যখন আমাদেরকে বরণ করবে না, তখন কিন্তু পাঞ্জাবী পড়িস বুঝলি? মেয়েরা সব শাড়ী পড়বে, ছেলেরা কিন্তু সবাই পাঞ্জাবী পড়বে। বরণ করার time এ ওরকমই কর~ পড়তে হয়। আমি ভাবছি একটা নীল রঙের শাড়ী পড়ব, বুঝছিস? তোরেও আমি হলুদ পাঞ্জাবীতে দেখেছি, তুই একটা photo দিয়েছিলিস না! আহ তখন আমি দেখেছিলাম, তো খুব সুন্দর লাগছিল তোকে। সেটাই ঠিকই বলেছিস। আর বাকিদেরকেও বলে দেবো, বাকিরাও সবাই খু~ তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তুই বরং জেনে নিবি কে কি করছে না করছে। আমি তো যেটুকু জানি যে, আমরা সবাই এইসবই কিছু করছি মানে এই টুকটাকই যা হওয়ার হবে, বুঝেছিস তো? আহ

হ্যাঁ, সকালবেলা হ্যাঁ। তুই তো জানিসই না একটা কথা সকালবেলা তো আমাদেরকে tiffin দেবে দেবে তারপর, দুপুরবেলা তোর খুব প্রিয় খাবার দেবে রে, বিরিয়ানী দেবে। হ্যাঁ, আমি শুনেছি। আমাকে দিদি বলছিলো যে, হ্যাঁ দুপুরবেলা প্রত্যেক বছর দুপুরবেলায়। তোদের নবীনবরণে নতুন যত ছেলে~ ছাত্রছাত্রীরা থাকে, তাদের সবাইকে ওই বিরিয়ানির packet দেয়। তোর জন্য তো খুব ভালো শুনলাম। হ্যাঁ, ঠিক আছে তুই না হয় এক কাজ কর, তুই ওইসবই একটু গান-ঠান গুলো দ্যাখ কোনটা গান, কোন গান করবি। তুই নিজের ওই বক্তব্যটা তৈরি কর, তুই যে শিক্ষকের কাছে যা দ্যাখ কেমন কি করে! আমিও একটু। এদেরকে বলি কোন গানে নাচটা করলে ভালো হয়, ওদেরকে দিই বুঝলি! ওরা আমাকে বেছে দিলে আমার মনে হয় যে, আর কোনো অসুবিধেটা হবে না। হ্যাঁ, তুই ভেবে নিয়ে চিন্তা করে নে, দিয়ে তারপর আমাকে জানাবি বুঝলি? হ্যাঁ হ্যাঁ আমি জানাবো, চিন্তা করিস না। আমি একটাবার ওদের সবার সঙ্গে কথাটা বলে নিই তারপর, তোকে আমি অবশ্যই জানাবো।

এই চলছে গো, অনেকদিন বাদে কথা হচ্ছে। সময়ই পাইনা গো একদম, সময়ই হয়ে ওঠে না যে একটু কথা বলবো phone করবো। সবারই একই অবস্থা, সবাই ব্যস্ত আমি তো আবার হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে? হম ভালোই আছে, তোমার বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ গো ভালোই আছে। আরে আমি call করেছিলাম জানতো তো আহ মানে তোমার কাছ থেকে আহ যে ও finance এ যে তোমার আহ ধরো,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

হ্যাঁ ওটার ব্যাপারে, আসলে কি বলতো আমার না একটুখানি আহ নাওয়ার আরকি plan আছে মানে বুঝতেই পারছো এখন তো cash টাকা বের করা খুব মুশকিল হয়ে যায়,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

তুমি তো নিয়েছিলে তার জন্যেই তোমাকে call করলাম, কি মানে ওদের plan মানে কি রকম কি আছে গো, মানে কিভাবে কি করতে হয় গো? মানে কিভাবে ওরা নেয় interest বা, Application করা ঠোরা এই ব্যাপারে, এই জন্যই call করছিলাম তোমাকে।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

মোটামুটি mobile ফোবাইল তো আছেই, গাড়ি ফাড়িও আছে, বাড়ির ক্ষেত্রেও কি হয় এখন সবাই loan দাওয়ার জন্যই বসে আছে bank গুলো।

যেমন সুবিধা সেরকম অসুবিধাও আছে। তো সেই ক্ষেত্রে, হচ্ছে তোমার এককালীন টাকা দিতে হচ্ছে না তুমি EMI তে নিতে পারছো flat finance এ দিচ্ছে তোমাকে তো তাদের,

এককালীন ধরো বাড়ির একটা valuation তার ওপরে তোমাকে একটা one third মতো এক তৃতীয়াংশ তোমাকে down payment করতে হচ্ছে ঠিক আছে?

এবার তারপর বাকি যেটা তোমার rest of amount বেঁচে থাকবে তার ওপরে, Interest চাপিয়ে তোমার ধরো এখন আহ age কত আছে সেখান থেকে ষাট বছর অবধি যত বছর হবে, তত বছরের EMI তোমাকে দিতে হবে ঠিক আছে, কিন্তু,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 মানে যত টাকার amount হবে তার valuation করে bank বলবে যে আমি তোমাকে এতো লাখ টাকা loan দিতে পারবো।

তুমি ধরো দশ হাজার টাকা মাইনা পাও তুমি গিয়ে bank থেকে বললে আমি কুড়ি লাখ টাকা loan দেবো, সেটা দেবে না। Calculation থাকে ধরো তোমার কত টাকা মাইনে পাচ্ছ তা তোমার আহ বয়স অনুযায়ী এতো বছর চাকরি করতে পারবে এতো বছর করেছো ওদের সেটা নানা রকম হিসাব থাকে তারা সেটা calculation করে তোমাকে বলবে যে আপনার এই pay slip এর against এ আমি আপনাকে এতো লাখ টাকার loan দিতে পারবো। আর তার interest rate ও অনেকটাই বেশি থাকে ধরো এখন আহ তোমার হয়তো এখন eight point seven five কি eight point five এরকম কিছু একটা আহ তোমার home loan চলছে হয়তো আমার ঠিক পুরো আমি sure নোই bank এ গেলে বলতে পারবে। আমার তো অনেক দিন বেশ কয়েক বছর আগের কেনা হ্যাঁ process same ই আছে শুধু তোমার হচ্ছে। আহ আহ interest এর একটু হেরফের হবে তো এবার সেই ক্ষেত্রে তোমাকে ধরো তোমার সব আহ যদি তোমার আহ তুমি তোমার amount এর সাথে এ হয়ে গেলো সেই ক্ষেত্রে তোমার কি হচ্ছে তোমাকে টাকা পয়সা bank এ আগে কাগজ পত্র দিতে হবে

Company তে কত বছর আছো তোমাকে চেনে না কি ওই form sixty হয় না থেকে বার করতে হয় মানে কত বছর ধরে তুমি ওখানের employee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 মানে কাগজপত্রের agents এ তো তারপর যে রকম হয় কাগজ পত্রে search ফারৰ্চিং এই সব ধরো flat নিলে কি জমি নিলে তারপরে আস্তে আস্তে process হয়।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 দেড় লাখ তোমাকে down payment করতে হবে বাকি টাকা তোমাকে বলবে যে এতো বছরের এতো টাকার তুমি যদি চাও মানে EMI অত বছর অবধিও নিতে পারো ত্রিশ বছর বয়স আরো ত্রিশ বছর মানে ষাট বছর হচ্ছে ত্রিশ বছর অবধি ও নিতে পারো যে এত টাকায় মানে এখানেও bank এর সুবিধা অসুবিধা গুলো কি হচ্ছে ধরো long time তোমাকে EMI দিলো তোমার EMI কম পরছে হ্যাঁ interest বেশি হয়ে যাবে আবার ধরো কম বছরের জন্যে নিলে তুমি EMI তোমার বেশি পরলেও interest তোমার কম পরবে। মানে তুমি তাড়াতড়ি ধরো টাকা শোধ করবে, ধরো একটা suppose ধরো তোমার দশ হাজার বা বারো হাজার টাকার EMI দেওয়া হলো মাসে গিয়ে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 সেই ক্ষেত্রে কি হবে তোমার interested আস্তে আস্তে কমতে থাকে।

হ্যাঁ যত তুমি দিন যাবে তোমার টাকা দিতে শুরু করবে তত তোমার কমতে থাকবে। এবার দেখো finance এমন একটা জিনিস suppose ধরো মানে এই যে দিচ্ছ কমতে থাকছে যত দিতে পারবে কমতে থাকবে যদি তোমার একটা EMIbounce খেয়ে যায় ধরো কোনো মাসে তোমার finance অবস্থা খারাপ তুমি EMI

সেই ক্ষেত্রে কি হয় মানে দু মাসের যেই টাকা বা তিন মাসের যেই টাকা দিয়েছো তার তিন গুন্ বেশি তোমাকে interest চাপিয়ে দেবে বাবা এরম নাকি? এরকমই মানে home loan টা এতটাই বাজে মানে গাড়ির loan এ কি হয় তোমার গাড়ির EMI না দিলে গাড়ি নিয়ে চলে যায়।

বড়ো জিনিস যেহেতু নিচ্ছ তোমায় তো হুট করে তোমার থেকে গিয়ে বাড়িটা ছিনিয়ে নিয়ে আসতে পারে না।

তোমার গাড়ির loan এ কি হয় গাড়ির ধরো EMI দিচ্ছ না বললো বা letter এলো দিচ্ছ না তুমি গিয়ে গাড়ির চাবি সমেত গাড়ি ফাড়ি তুলে নিয়ে চলে আসে কিন্তু বাড়ি তো আর তুলে নিয়ে আসা যায় না ওদের তো একটা

ধরো এক মাস দিলে না পরের মাসে interest চেপে double তোমায় টাকা payment করতে হবে। আবারো তুমি দিলে না এই করতে করতে কাছে bank থাকে phone আসবে। চাকরি ফাকরি অনেকে চলে যায় না দিতে পারে না।

হ্যাঁ তো সেই ক্ষেত্রে phone আসবে তারপরে যদি তুমি settlement করতে চাও তো ভালো আর যদি না দিতে চাও তো তখন চিঠি আসে আর মানে বাড়ির loan টাই এরকম একটা জায়গায় দাঁড়ায় যে মানে ধরো ছগুন যদি bank এ টাকা দাও তার বদলে যদি এক মাস কি দু মাস না দিতে পারো তোমার থেকে বারোগুণ interest উসুল করে ছাড়বে। বাবা এতটা জানা ছিল না ভালোই হলো তোমার সাথে কথা বলে কারণ আমি ভাবছিলাম কারণ কি বলো তো আমি না একটা flat দেখেছিলাম বুঝলে তো। এই কাছাকাছি একটা তোমার আহ নতুন একটা হচ্ছে মানে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 আমি যখন ভাবছিলাম কথা বলেছিলাম ওই আহ promoter এর সাথে তখন আহ বলছিলো আচ্ছা এরম কি কোনো ব্যবস্থা আছে মানে ধরো আমি নিলাম loan টা তারপরে ততদিন আহ যতদিন আমার শোধ না হচ্ছে ততদিন কি আমি মানে আহ registry যে আমার registry হবে আমার নামে সেটা registry টা কি